একটি রাস্তার সামনে জল জমে আছে | সাইডে একটি দোকান আছে দোকানটির দরজার নীল রঙের | পাশে অনেক ময়লা পরে আছে রাস্তার সাইডে।

ইন্ডিয়ান পোস্ট অফিস লেখা আছে এটি একটি ডাকঘর পিন নাম্বার সেভেন থ্রি থ্রি ওয়ান টু ফোর দরজা খোলা আছে।